সাইন বোর্ডে লেখা আছে সমষ্টি উন্নয়ন অধিকারীকের করণ।

একটা বাইকে একজন লোক--

এটি একটি মন্দিরের ডেকোরেশন ।

এখানে বাচ্চাদের আর্টের কম্পিটিশন হচ্ছে।

এটি একটি আয়না যেখানে আয়নার বাইরে একজন ছেলে মোবাইল দিয়ে নিজের ছবি তুলছে।

হোটেলটির ওপরে সাইন বোর্ডে লেখা আছে লক্ষ্মী হোটেল ।

হলুদ কালো রং করা দেয়াল ।

তাদের পায়ের নিচে মাদুর পারা।

আমি দেখতে পাচ্ছি-ই এটা একটা কেশব আশ্রম।

আমি দেখতে পাচ্ছি অনেক মহিলা রাস্তায় চলাফেরা করছে।

উপরে লেখা আছে মহালক্ষী হোটেল ।